যার মধ্যে-এ পাঁচখানা রং বেরং এর উম-উম ফুলদানি মতন রাখা রয়েছে।

উম দূরে একটা নীল রঙের বড় ড্রাম রাখা রয়েছে। নিচে ইট রয়ে--

উম হুম বসে আছে। দূরে সবুজ রংয়ের এখানে হচ্ছে হু একজস্ট ফ্যানও দেখা যা--

উম গোলগোল সবুজ রংয়ের অশোক স্তম্ভর মতো রয়েছে উম আর ওই সামনে এটা একটা রাস্তা--

একটা-আ জঙ্গল দেখা যাচ্ছে সামনে একটা উম-ম ই ইটের উম প পিলার মতোন তোলা আছে ।

একটা এ. টি. এম.-অ দেখা যাচ্ছে উম এটা আন্ধ্রা ব্যাংকের উম সামনে--

একটা স্টেশন মতন দেখা যাচ্ছে। দূরে লাল রংয়ের উ উ ক কয়েকটা মানুষ হাটতে হাটতে আস--

রয়েছে একটু ছাড়া ছাড়া উম আর এ আর গাছও দেখা যাচ্ছে।

একটা ঝিলের মতন দেখা যাচ্ছে যেটার সাইডে অনেক গাছ আছে উম-ম-ম।

একটা বড় লন টাইপের দেখা যাচ্ছে। যার রেলিং আছে কালো রং দিয়ে। এ এ --

উম ম সাদা রংয়ের কিছু টানানো রয়েছে । একটা বিল্ডিং টাইপ - এর রয়েছে তার জানলা রয়েছে।

হুম বও পাশে একটা সাদা রংয়ের বিল্ডিং আছে। একটা এ. সি. দেখা যাচ্ছে। একটা ট্যাঙ্কা ব ট্যাংক আছে।

একটা অশোকচক্রের একটা উম রাখা রয়েছে যেটা সঞ্জয় চক্রবর্তী বলে লেখা রয়েছে।

ইউনিয়ন ব্যাঙ্ক এর একটা এ. টি .এম. আছে উম তা তার সামনে উম দুটো লোক দেখা যাচ --

একটা জায়গা রয়েছে যেখানে পেট্রোলিয়াম একটা গাড়ি দাঁড়িয়ে আছে । পাইপ রয়েছে একটা বালতি আছে ।